সূর্যের আলো আসছে লক্ষ্য করা যাচ্ছে।

দরজার ওপরে একটা তালা লক্ষ্য করা যাচ্ছে।

দুটো ব্রেঞ্চ টাইপ আছে জিম করার।

পিছনে কোকাকোলার একটা ফ্রিজ রাখা আছে।

একটা ওজন করার পাল্লা লক্ষ করা যাচ্ছে।

এখানে একটি নাগরদোলনা আছে।

একটা লোক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে।

খোলা আকাশ লক্ষ করা যাচ্ছে।

সামনে একটি রসি পড়ে আছে।

একটি মহিলা ডান্স করছে দেখা যাচ্ছে এখানে।

সাইড -এ ওপরে একটা ক্যামেরা দেখা যাচ্ছে সি_সি_টি_ভি ক্যামেরা ।

একটা সিঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

কিছু বেলুন লাগিয়ে রেখেছে গেরুয়া সাদা সবুজ।

ব্রীজ -এর নীচে নদীতে জল রয়েছে।

পাশে আরেকটি রেস্টুরেন্ট লক্ষ্য করা যাচ্ছে।

নীচের ফ্লোর ফ্লোরটা টাইলস-স এর দেখতে পাওয়া যাচ্ছে।

পাঁচজন মানুষ হাতজোড় করে কিছু করছে মূর্তি বানানো আছে।

গাড়ির দুটো চাকা দেখতে পাওয়া যাচ্ছে।